খুশমান্দি ডেভলপমেন্ট ব্লক সমষ্টি উন্নয়ন অধিকারকের করন অধিকারিকের করন এবং ওখানে একটা ছেলে দেখা যাচ --

একটি বড় হল রুম দেখতে পাওয়া যাচ্ছে। জানালা দেখতে পাওয়া যাচ্ছে। জানালার গ্রিল দেখতে পাওয়া যাচ্ছে।